হ্যাঁ তো ওটা বোলো না তুমি। মানে কি করতে চাও এরকম কিছু? কি করতে চাও বললে? এই যে problem টা হচ্ছে। যেমন ধরো আমার যে problem টা হলো ঠিকাছে? তো আমি others মানে আমি ছাড়া অন্যান্য কারোর তো আমার মতো problem থাকে। তো ধরো সেটা যেন না হয়, তার জন্য আমি একটা ভালো আরকি এরকম মানে করতে চাই আরকি বুঝলে? যাতে problem টা আমার যেটা হয়েছে, সেটা যেন পরবর্তীকালে অন্যান্য কারোর কারোর যেন না হয়। তার জন্য আমি একটা এইভাবে করতে চাই, সেটা আমার একটা আশা আছে। সেটাই সেটা, মানে সেটা কি? সাধারণ মানুষের জন্য তোমার যানবাহন ক্ষেত্রে সেগুলো বলছো?

বুঝলে? আমার যেরকম হয়েছে problem বা হচ্ছে বা কারোর হচ্ছে। এখন থেকে যেমন না হয়, তো তার জন্য আমি না হোক আমি না পারি তো আমি মানে আমার কি বলবো? মানে পরের সহযোগি~ সহযোগিতা নিয়েও ধরো আমি থেকে বা অন্যান্য কেউ থেকে এরকম একটা মানে help করবো, বুঝলে? সেটাই সেটাই সে তোমার বোন না কে কোথায় যেতে চাইছিলো? তো ট্রেনের টিকিটের জন্য হলো না। তো সেটার কি বিষয়? হ্যাঁ সেটাই মানে কি বলতো? আমার বোন তোমার আহ ও তোমার একটা মানে কি বলতো? এখন ধরো তোমার third year এ পড়ছে তো? তোমার ধরো ও একটা কোনো একটা পরীক্ষা exam ছিল ঠিকাছে? তোমার ওই কি করে? একটা final exam ছিল। এ তো কি বলবো? আমাদের এখন থেকে বেরোলো বের হয়ে এখন থেকে সব ঠিকঠাক গেলো ঠিকাছে? তো এবার তোমার taxi নিয়ে তোমার আহ কি বলতো? আগের দিন মানে ই করেছিলাম, মানে কি বলতো? এখন যে সেই online এ টিকিট করে না? Hello আহ সেটাই সেটাই মানে সেদিক থেকে কি বলতো? হয়তো একটা ইচ্ছেটাও মানু~ মানুষের এইভাবে মারা যায়,

এইবার ধরো আমি আগেরদিন online এ টিকিট করেছিলাম। দিয়ে এবার আমি যাচ্ছি ওখানে, তো বলছে তোমার certificate টা নাকি cancel হয়ে গেছে। তো আমি সবকে জিজ্ঞেস করলাম যে কেন cancel হয়েছে? বা কিসের জন্য হয়েছে? তো বলছে হয়েছে একটা কিছু কারণে আহ আর সেটা এখন আর হবে না। বলছে তোমাকে এখন যে ট্রেনটা মানে যেত আরকি সেটার পরবর্তী আবার অন্য ট্রেনে যেতে হবে। তো এবার আমি ওকে বললাম যে, এই এই ব্যাপার। তো এভাবে তো হবে না তাহলে তো আমার বোনের পরীক্ষাটা cancel হয়ে যাবে, তো বলছে ঠিকাছে দেখছি, দিয়ে সবকিছু বললো দিয়ে আমার বোনকে একটা মানে আলাদা প্রাথমিক ভাবে একটা গাড়ি দেওয়া হলো। দিয়ে তখন যাওয়া হলো। মানে পরীক্ষার ব্যাপার তো এবার ধরো অন্যান্য কিছু হলে, মানে হতো কিন্তু এটা একটা মানে পরীক্ষা মানে বুঝতে পারছো কেমন জিনিস? সেটাই সেটা পরীক্ষাটা তো দিতেই হবে। সেটা যেমন করেই হোক, সেটা নিজের personal গাড়ি ভাড়া করে হোক বা গাড়িতে বোলো বা সরকার পরিষেবা থেকে বোলো যে দিক থেকে বলোনা কেন? সেদিকটা বোলো। আমি যেটা দেখলাম ধরো বাইরে আহ যে দেশগুলো আছে অনেক দেশ তো এরকম আছে না? যে সমুদ্রের মাঝখানে বা এরকম কিছু। তো সেই দিক থেকে তাদের ক্ষেত্রে ভালো হয়েছে যে, এই জাহাজের পরিষেবা টা চালু করেছে। তারা ধরো সময়ের সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। কারণ জল জল মানে কি বলবো? জলে যাওয়ার জিনিস তো সেদিক থেকে ধরো তাদের ক্ষেত্রেও ভালো হয় অনেকটা। একদম একদম ঠিক বলেছো। আর মানে কি জানতো? আমি যখন বললাম যে, আমার বোনের টিকিটটা কিসের জন্য cancel হয়েছে? তো মানে কি বলতো? ওরা বলছে যে, এটা তোমার দোষ নয় এটা আমাদেরই দোষ আছে যা হোক কিছু problem হয়েছিল। তা তো তার জন্য তারা একটা ভালো ব্যবস্থা করে দিলো। তা খুব ভালোই লাগলো বুঝলা? কারণ সেটা যদি না হতো তাহলে আমার বোনের তো life টা নষ্ট হতো না? সেটাই সেটাই একটু ছোট কারণের জন্য সবকিছু নষ্ট করে ফেলাটাও অনেকটা ভুল হতো। তো সেদিক থেকে ভালোই করেছো বুঝলে? তো যাইহোক সেই জিনিসটা নিয়ে ভালো ভাবনাচিন্তা করেছো যে তুমিও যে কিছু করবে বা এরকম কিছু একটা। তো শুনে আমাকেও সত্যি ভালো লাগলো সেইদিক থেকে। আর একটা জিনিস কি বলতো? যে এখনকার অনেক মানুষই এরকম জিনিস করতে চায় হ্যাঁ? কিন্তু তারা হয়তো আহ কোনো কারণের জন্য বোলো

কিছু মানুষ চায় এরকম অনেকটা। যেমন আমরা চাইছি তো তারাও চায় তো কি বলতো? টাকার জন্য হয়তো হয়ে উঠতে পারে না এরকম একটা কিছু।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

আমরা গেছিলাম তো ধরো বাস ভাড়া করে। তো সেভাবে ধরো কিছু হয়নি বা সমস্যা হয়নি। কিন্তু কি জিনিস বুঝলাম বলতো? ওখানে এবার যে জায়গায় আমরা যেতাম, মানে সেখানে কিন্তু বাস না হ্যাঁ অটো টা যায়। আহ অটো বলছি sorry টোটো টা যায়। মানে টোটোর ঐদিকে আমাদের মতোই আরকি আহ টোটো টা অনেক চালায় ওখানকার মানুষগুলো। তো টোটো যায় ওখানে হ্যাঁ মানে অনেকটা ছোট space তো? সেখানে টোটো দিয়ে যাওয়া যায় বাস যাওয়া যায় না। তো সেখানে আমরা সবাই মিলে ভাবলাম প্রায় তোমার পঁচিশ জন মতো ছিলাম। তো ভাবলাম যে টোটো তাহলে ভাড়া করে নিই। বার একটা টোটো তে ধরো কজন বসবে? চারজন বা পাঁচজন। এবার ভাবলাম পাঁচটা টোটো করে নেবো পঁচিশ জন মিলে চলে যাবো। তো পাঁচটা টোটো করলাম, তো সেখানে ভাড়া কত চাইছে? যে মানে সেখান থেকে ধরো খুব বেশি হলে দশটা মিনিট রাস্তা হ্যাঁ মানে দশমিনিটের রাস্তা? তো চাইছে যে একজনের একশো টাকা করে ভাড়া নেবে। এবার দেখছে তারা tourist এসেছে ভাড়াটাও বেশি করে নিয়ে নিই তো

সেটাই সেটাই একদম ঠিক বলেছো। এটা তোমাকে বললাম না যে, একটা যদি ঠিকমতো নিয়ম কানন করে তো সেটা তো লাগতো না। এবার তুমি যেমন বললে ধরো এই যে হয়তো সেখান থেকে কিছু something হ্যাঁ দশমিনিটে যাওয়া হয়ে যাবে তো সেখানে বলছে একশো টাকা করে, সেটা কি সম্ভব বোলো? তুমিই বোলো?

যে দেখলাম যে মানে দশমিনিটের রাস্তার জন্য তো একশো টাকা খরচ করে আমাদের লাভ নেই। তার থেকে ভালো হেঁটে যাবো দশমিনিট একশো টাকা করে বাঁচবে। যদি পঁচিশজনের একশো টাকা করেই বাঁচে, তাহলে কত বাঁচছে তোমার হিসেব আছে? তাহলে প্রায় পঁচিশশো প্রায় প্রায় তিন হাজার টাকা। তাহলে তুমি বোলো একবার কত কি হবে পঁচিশশো টাকায়? তাহলে কি বলবো বোলো? সব দিক থেকে হ্যাঁ? আচ্ছা জায়গাটা কোথায় ছিল যেখানে গিয়েছিলে? আমরা গেছিলাম দার্জিলিং এর side এ। ওহ দার্জিলিংয়ে জায়গাটা বেশ ভালোই তাহলে না?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 সেটাই আমিও শুনেছি তোমার আহ শুনেছি মানে শুনেছি কি আমারও খুব ইচ্ছা ছিল, বুঝলে যাওয়ার? তো এখন ধরো এ একটু আর্থিক অবস্থার দিক থেকে খারাপ আছি। তো মানে কি বলতো? আমার আমার খুব স্বপ্ন আছে বুঝলে? যে আমি একবার দার্জিলিং যাবো। মানে শুনেছি বা দেখেছি television এ হ্যাঁ

সেটাই সেটাই এবার কি বলতো? দার্জিলিং জিনিস জায়গাটা দেখলাম জায়গাটাও সুন্দর। ওখানকার মানুষরাও অনেকটা ভালো। কিন্তু এবার কিছু কিছু টোটো চালকদের ধরো মানে একটু হলেও খারাপ লাগে ব্যবহারটা। তো এই জিনিসগুলো ধরো যদি mind এ ভরে রাখি তাহলে ধরো সব মানে ওখানকার সব মানুষকেই খারাপ বলা হবে। তো ধরো যেমন আমাদের এখানে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 দশমিনিটের রাস্তা কুড়িটাকা করে নেবো তো ভাবা যায়। বা বলে পঞ্চাশ টাকা করে নেবো তাও নাহলে বেশি হলেও ভাবা যায়। যে না বাইরে এসেছি হতে পারে দাম বেশি। কিন্তু দশমিনিটের যদি হয় মিনিটে তুমি দশটাকা টোটো তে নাও তাহলে তো অনেকটা নিয়ে নিচ্ছো না? তোমার যদি একশো টাকা করে নাও একটা টোটো তে পাঁচ জন যাবো পাঁচশো টাকা। ভাই সেটা তো সম্ভবনা না? একজায়গায় তুমি পাঁচশো টাকা income করে নেবে তো সেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটা সম্ভবপর হয়ে ওঠেনা তাইনা? হম সেটা এটা তুমি একদম ঠিকই বলেছো যে, এবার ধরো তোমার যদি মিনিটে দশটাকা করে নেয় তাহলে তুমি একবার ভাব কি হবে?

তো এইগুলো খুব খারাপ বুঝলা? হয়তো সে একটা বলতো যে perfect যে না এত নেবো বা এত কিছু কম নেবো। তো একবারে তো সে অনেক বলছে তাইনা? সেটা সেটা তবুও তোমার বলছে, মানে তোমার map এ দেখলাম তোমার মানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে টোটো যাবে সেখান দিয়ে হ্যাঁ?

সেটাই এবার তুমি তাহলে ভাবো যে মানুষ কতটা নিচে গেছে। তাহলে তুমি একবার ভাবো যে, তাহলে আমাদের এই মানে public transport এ কিভাবে কি হবে? তুমি একবার ভেবে নাও হ্যাঁ?

হ্যাঁ হ্যাঁ সেই কোথায় আছে না একটা? বসতে চাইলে খেতে চায় খেতে চাইলে

হম তো দেখো কি হচ্ছে এখন বুঝলা? মানে আমিও ভাবছি যে তুমি যেটা ভেবেছিলে যে, আমি একটা মানে কি বলবো? ভালো একটা কিছু করতে চাই মানে এই সম্বন্ধে। তো আমিও সেটা একটা ভেবে রেখেছি। তো দেখা যাক এখন কি হচ্ছে? এখনো success হতে পারিনি। তবুও ভাবছি মানে করবো এসব জিনিস। খুব ভালো হয় বুঝলা? এই জিনিসটা হলে খুব ভালো হয় সত্যি তুমি একবার ভাবো একবার অনেক ভালো। সেটাই সেটাই করবো তো আমিও ভেবে রেখেছি। কিন্তু ঐদিকটায় আরেকটা জিনিস দেখলাম তোমার, ওখানে আবার আহ অন্য মানুষরা যারা দেখলাম যে, কম বেশি অনেক মানুষই ভালো হ্যাঁ? টোটোরা ব্যবহারটা মানে ওরকম একটা খারাপ ছিল। তাও বললো টোটোর ব্যবহারটা কেমন জানো? বলছে চাপবে তো চাপো না চাপবে না চাপো। মানে যাতে আমরা আরো আগ্রহ করে চেপে যাই। তো বললাম থাক বাবা আমরা হেঁটে দশমিনিট হ্যাঁ হাঁটতে পারবো। হয়তো বাড়িতে হাঁটি না কিন্তু এখানে হেঁটে হাঁটতে পারবো। তো সেই হিসেবে তোমার বললাম যে, হেঁটে গেছিলাম। তো ওখানকার বাসিন্দা কেও জিজ্ঞেস করলাম যে, কত টাকা নেয় কাকু আপনাদের হয়তো যদি কোনো আসে? বা হয়তো কেউ আসে হয়তো এরকম? তো বলছে দেখো এখানকার মানুষগুলো তো হেঁটে চলে আসে দশমিনিট এরকম। টোটো ফোটো ধরে না হ্যাঁ? কিন্তু ওরা যেখানে আছে তো সেখানে tourist রাই আসে এবং tourist রা এসে দেখার জন্য এই চা বাগান গুলো দেখার জন্য আসে এরকমই কিছু বলছিলো, হ্যাঁ? তো চা বাগান ধরো আমরা দেখিনি। এবার চা বাগান ধরো দেখার অনেকটা ইচ্ছে ছিল তার জন্য আরো গেছিলাম। তো বললাম যে কত টাকা তাও নেয়? তো বলছে দশটাকা করে ভাড়া নেবে। আমি বললাম কাকু জানেন? আমাদের কাছে একশো টাকা ভাড়া নিচ্ছে। বলছে হ্যাঁ নেবে গো ওরা যার কাছে যেমন পায় নিয়ে নেয়।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 চাপবে তো চাপো না চাপবে তো না চাপো। তো বললাম কাকু ব্যবহারটা দেখলেন তো কত খারাপ বলছেন। তো দেখো কি বলবো? ও ওরাও পেটের জন্য করছে কিন্তু এতটাও করা ঠিক নয়। ওরাও বললাম আমি বললাম যে, কাকু কিন্তু হ্যাঁ এইদিকে লোকগুলো অনেকটা ভালো। হ্যাঁ তো যেমন আপনি তাকে একটু লাগিয়ে দিলাম, বুঝলা? সেটা এই যে তুমি একটা কথা বললে, এই যে সবাই তো সমান না হয়তো কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ। তো সেরকম ব্যাপার এবার হয়ত সে মানুষটা ভালো হয়তো তারা একটু খারাপ বুঝলা? এইরকম ব্যাপার।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 এ একশো টাকার জন্য তুমি যদি না ঘোরো, তো তুমি ভাববা যে, এতদূর এলাম বা আমি ঘুরলাম না। তো তখন অবস্থায় কিচ্ছু করার নেই, সেই তোমাকে মানে যেতে হবে বুঝলা বাধ্য যেতে হবে। সেরকম ব্যাপার এবার ওরা জানছে তো যে, ওরা তো এসেছে তো ওরা যখন এসছে তখন ওরা ঘুরবে।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 হ্যাঁ সেটাই সেটাই। নিয়ে তোমার আরেকটা জিনিস ভাবলাম কি বলতো? যে আহ এইখানে যদি এক দুজন থাকতাম তাহলে একশো টাকা কি? মানে দেড়শো টাকা বললেও যেতে হতো। কারণ কি? এবার মানে মজা লাগতো না। হ্যাঁ টোটো তে টাকার তখন মায়া করতাম না চলে যেতাম।

মজা করতে করতে গেলাম। সেই দিকে ঠান্ডা উষ্ণতা হাওয়া টাও দিচ্ছে শীতল শীতল। এতটা সুন্দর লাগছে তোমাকে মনে হচ্ছে একটা স্বপ্ন। মানে এমন সুন্দর জিনিস মানে সেখানে কাছে পাহাড় তো? মানে বুঝতেই পারছো?

যে তোমরা সবাই মিলে বন্ধু মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতে গিলা। এবার ধরো তোমার পয়সাটা টাকাটাও বাঁচলো। এবার ধরো তোমার মানে কি বলবো? একটা ভালো হলো। এবার ধরো হয়তো মানে কি বলতো? এবার ধরো হয়~ হয়ত একাই গেলে কি হতো? সেরকম ভালো লাগতো না। কিন্তু সবাইর সাথে সকসঙ্গে গেলা এবার ধরো একটু মজা ফোচকামো করলা যদি ভাল লাগলো। এরকম ব্যাপার বুঝলা? এবার ধরো বেশি রাস্তা নয় তো তোমার ওই দশ থেকে পনেরো মিনিট যাই লাগুক তোমার। তুমি তো বলছো টোটো তে আরো কম লাগবে। যেহেতু হেঁটে তোমার বলছো অনেক কম লাগে। তোমরা টোটো তে মানে হেঁটে তোমার অনেক কম লাগবে তোমার পাঁচ থেকে ছয় মিনিট। এরকম একটা ব্যাপার। এবার টোটো তে উঠলে কি হতো? ধরো হয়ত বুঝতেও পারছো কেমন? সেটাই সেটাই তো হেঁটে আমরা ধরো আমরা বুঝতেই পারিনি যে, আমরা দশমিনিট হাঁটলাম। সেখানে যেতে তোমার এগারো মিনিট লেগেছিলো।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 তারপর দেখতে পারছো তো? যে কতটা map টাও আসতে আসতে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে? তাহলে? মানে কি বলবো? আমাদের সত্যি বলতে গেলে, আমাদের এই ভারতবর্ষে সত্যি মানে শুধু আমাদের এই public transport না

সেটাই তুমি আরেকটা জিনিস দেখো যে, সাধারণ মানুষের জন্য একটা ভালো মানে আমাদের এখন অনেক চালিত হয়েছে তোমাদের শহরের দিকটা তে বেশি। তোমার যেই খাবার জন্য যেই order দিলেই খাবার চলে আসে হ্যাঁ? মানুষের কাছে। তো সময়টা অনেকটা বাঁচে। তো এই দিকটা অনেকটা ভালো করেছে। তোমার কি মনে হয়? হম সেটাই একদম ঠিকই বলেছো। ওটা তো ঠিক মানে এবার ধরো শুধু খাবার বলে না সবকিছুই তোমার পাওয়া যাচ্ছে এখন, বুঝলা? সবকিছু দেখো তোমার ধরো যাই লেবা। তোমার ধরো হয়তো এবার আহ তুমি হয়তো রাত্রে কিছু পাচ্ছো না। তুমি হয়তো কোথায় গিয়েছো আহ হয়তো ফ্লিপকার্ড আমাজন যাহোক কিছু তে পাচ্ছো। ফ্লিপকার্ড না তোমার ওই বলছে ওগুলো? এই তোমার অনেককিছু আছে আর ধরো সেগুলো থেকে তোমার এই হচ্ছে আরকি সব বলে দিচ্ছে চলে আসছে। তোমাকে কিছু এ করতে হচ্ছে না। তো এদিক থেকে খুব ভালো বলবো। আচ্ছা এটা কি? আমাদের শুধু ইয়ে মানে India তে আছে না অন্যান্য দেশেও আছে এই জিনিসটা? না না এই জিনিসটা তুমি প্রত্যেকটা দেশেই পেয়ে যাবে কম বেশি, হ্যাঁ? অনেক দেশ আছে এরকম নেই কম বেশি প্রত্যেকটা দেশেই পেয়ে যাবে। আরেকটা জিনিস কি বলতো? হায়দ্রাবাদে দেখলাম তোমার আমাদের এদিকে চালু নেই ওলা জিনিসটা চালু নেই, হ্যাঁ? হায়দ্রাবাদে তো তোমার অতিরিক্ত অতিরিক্ত মানে তোমার চালু আছে ওলাটা। ওলাটা মানে কি বলতো? তোমার আহ তুমি মোবাইল ফোন থেকেই order দিয়ে দেবে যে, তুমি তোমার location টা পাঠিয়ে দিলে এই জায়গায় আছো। তুমি একটা অটো book করবে, তুমি যাবে, তোমার কাছে কোনো গাড়ি নেই personal. তো তুমি সেখান থেকে ওলা তেও একটা অটো book করে বা তুমি গাড়ি book করে

অটোটা আবার তার গন্তব্যস্থলে তাকে পৌঁছে দিচ্ছে। সে জিনিসটা দেখলাম অনেক সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে। ভাড়াটাও খুব একটা বেশি নিচ্ছে না। যেমন তোমার ভাড়া নেয় সেরকমই নিচ্ছে, তো ভালো না সেটা?

ওকে order করছে দিয়ে ও চলে আসছে নাকি?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 এবার তুমি তো রাত বারোটা সাড়ে বারোটায় তুমি গাড়ি পাবেনা। তো সেখান থেকে তোমার একটা apps আছে যেটা নাম হলো ও এল এ ওলা। তো সেখানে তুমি order দিতে পারো order বলতে কি? একটা গাড়িকে তুমি আসার জন্য বলতে পারো। তার কাছে direct তোমার message চলে যাবে। তো তুমি এখান থেকে order দিয়েছো এই জায়গায় যাবে। তো সেখানে তার কাছে message আসবে মানে অটো থাকবে সবারই কাছে message যাবে হ্যাঁ? মানে সেটা একটা মানে app এর দ্বারা মাধ্যমে থাকে। এবার যে ধরো আগে expect করবে তার গাড়িতে তুমি যেতে পারবে। এবার উ expect করলো তো ওর গাড়ি ও তোমার কাছে চলে আসবে তোমার বাড়ির কাছে চলে আসবে। নিয়ে তোমাকে ফোন করবে যে, এই জায়গায় আছি। তোমার যেমন খাবার টাবার হয় বা ফ্লিপকার্ডের জিনিসগুলো হয় তো ফ্লিপকার্ডে কোনো মাল order দিলে তোমাকে ফোন করে ডাকবে। তো সেরকম তোমার বাড়ির নিচে ডাকবে নিচে তোমাকে জায়গায় গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দেবে, বুঝলে?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 এবার ধরো হয়তো আমি রাতে কোনো জায়গায় ফেঁসে গেছি। তো এবার ধরো হয়তো সেখানে তো আমি কিছু পাবো না, এবার তো এটা সত্যি খুব ভালো শুনলাম। মানে শুনে খুব ভালো লাগলো। সেটাই আমি ধরো হায়দ্রাবাদ টা গেছি অনেকবার তো? তোমার প্রায় তিন চার বার গেছি। তো হায়দ্রাবাদের আমাকে এই জিনিসগুলো এইবার বাইরের দেশগুলোতে যাওয়া হয়নি। তো সেই হিসেবে জানি না। জানি হায়দ্রাবাদের থেকে অনেক ভালো ভালো আহ মানে সুন্দর জায়গা আছে। হ্যাঁ? মুম্বাইটা অনেক সুন্দর। দিল্লিটা অনেক সুন্দর। দিল্লিতে ধরো আমাদের সব রাজধানী। তো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 তারপরে তোমার এই দিকটাও দেখলাম দিকটাও অনেকটা সুন্দর। হম সেটাই সেটাই একদম ঠিক বলেছো। তো এখন মানে কি বলবো? মানে আগেকার তুলনায় এখন তো বেশ আহ মানে কি বলতো? এখন মানে আমাদের ভারতবর্ষে অনেকটা উন্নত মানে হচ্ছে, বুঝলা? এবার ধরো সময় তো লাগবে, বুঝলা? ওরাও সবকিছু বুঝতে পারছে। এবার ধরো সময় তো লাগবেই। মানে সবকিছু ঠিকঠাক করতে গেলে, তাইনা? সেটাই সেটাই এখন ধরো একটাই জিনিস চাওয়া যে, এখন আমাদের আহ এই দিকটা অনেকটা better হয়ে যাক এগিয়ে যাক। এই জিনিসটাই চাইছিলে তো? হম সেটাই এবার ধরো আমরা একজন সাধারণ মানুষ হয়ে এতকিছু ভাবছি ঠিকাছে? মানে একটু হলেও আমরা যতই বলি যে না তারা একটু খারাপ ই করছে তবুও একটু হলেও তারা ভাবে, বুঝলা? আমরা যেমন ভাবছি মানে সাধারণ মানুষের। সেরম বুঝলে ওরাও একটু ভাবে বুঝলা? এখন মানে এখন তাও মানে বেশ ভালোই সব চলছে বুঝলা? এখন সব সব ঠিকই আছে। সেটাই সেটাই সেটা তো যাইহোক আহ ভালো লাগলো সবকিছু তোমার সঙ্গে discussion করে। তো আবারও হবে একদিন কোনোদিন কথা। তো দেখো বুঝলে? খেয়ালও রেখো আর কোথাও যেতে ইচ্ছে করলে সময় মতো পৌঁছে যাওয়ার চেষ্টা করবে হ্যাঁ? কোনো জিনিস সেই জিনিসগুলো লক্ষ্য রাখবে খেয়াল রাখবে, বুঝলে?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 যে তোমারও ওটা খুব ভালো লাগলো তোমার যে, তুমি যেটা বললে যে আমি এইভাবেই সব ভালো মানুষদের নিয়ে সবকিছু করবো। তো আমারও খুব ভালো লাগলো, বুঝলা? এটা এইভাবে মানে কি বলতো? হবে success হবে একদিন বুঝলা? সেটাই সেটাই ঠিকাছে বেশ অনেক কথা বললাম চলো তাহলে রাখি আজকে তাহলে। ঠিকাছে বেশ তুমি তাহলে খেয়ে নিও হ্যাঁ ঠিকাছে হম হ্যাঁ ঠিকাছে বেশ bye তাহলে? হম বেশ টাটা।

কি বাজে ব্যাপার হল জানিস এক্ষুনি hello

হ্যাঁ বলছি এক্ষুনি কি বাজে ব্যাপার হল জানিস

আমি সাহিলের সঙ্গে ত্রিশ মিনিট ধরে কথা বলছিলাম recording on করিস নি তাই তো?

সে বুঝতেই পেরেছি তুই জানিস আমার মাথা ফাথা এক্ষুনি খারাপ হয়ে গেছে ওই account থেকে আবার তোকে এখন call করলাম। আগে recording টা on করেছি তো বলার সময় না COC তো খেলছিলাম এতক্ষণ ধরে ওই একটা থেকে একটা ত্রিশ অব্দি COC খেলছিলাম তারপরে একটু তারপরে

youtube রে ও youtube দেখছিলি ? শুভজিৎ আগে বরং কি একটা করল কিছুই তো call পল তো আসলো না সাহিল কি বলছে বলতো সাহিল বলছে যে এটা মনে হচ্ছে শুভজিৎ ইচ্ছা না ইচ্ছা করে নাটক করে করছে রনি দাও তো দেখছে আমরা কাজ পেয়েছি কিনা destroyer চলে এসছিস তো?

আহ মানে কৌশিকদার এই account টা চলে এসেছে কিন্তু কৌশিকদার ওই account টা invite করা যাচ্ছে না বুঝলি? আ এইবারে করা গেছে আহ ওটা তোর এ inbox full ছিল কৌশিকদার সাথে তো কোনো রকম contact হচ্ছে না ঠিক আছে? ও কি করেছে last দুদিন ধরে কি করেছে clan leave করে বসে আছে আমি দেখিনি। আমি আমি তো সবাইকে follow রাখছি কখন কাকে invite করা যায় বুঝলি বুঝলি? donation এ main problem হয় আর কিছু problem নেই একটু আমরা active থাকলেই হয়ে যাবে donation এর ID এই কথা বলিস না আমি তোর chat টা দেখেছি বাদ দে হ্যাঁ recording হলো না দুটো হয়ে যেত এক্ষুনি আবার আমায় মিঠুনকে call করতে হবে এরপরে কেন তোর কটা হয়েছে ? এইতো এ তোরটা এইটার যেটা কথা বলছিস এটা নিয়ে দুটো হয়ে যেত তো তোর এইটা হলে হয়ে যাবে তো? এইটা হলে হয়ে যেত কিন্তু একটা তো recording করতে ভুলে গেলাম তার জন্য ওই আগের account তোকে আবার এখন call করলাম। তারপর একটা account নিয়ে মিঠুনকে করব তাও হয়ে গেছে হয়ে গেছে অত ভেবে লাভ নেই ভ্যাট পাগলা recording এ দেখাচ্ছে না। ওটা পাওয়া না গেলে problem হয়ে যাবে

না হলে আমি তো চাইলে cut করে দিতে পারি এ জানাল file টেরা আছে screenshot পাঠিয়েছে এখন cut করার জন্য বলছো ওর

না এরা gift donate করে দেয় ভাই ঠিক আছে কিন্তু ওরা on হলে বুঝতে পেরেছিস এইটা on করতে হয় না এই easy donate করে দেয় ঠিক আছে কোন ব্যাপার না। এদের কাছে এখন বর্তমানে on টা কম হয় on active কম হয়। ওটাই আগে অন্য রকমের ছিল donation টা ছিল ভালো

কিন্তু আমি সুখেন কে phone করেছিলাম। তুই যখন আমায় call করেছিস আমি খেলার last ball খেলছি last ball এইসব কাজের ব্যাপার

তুই আমাকে এমন একটা সময় phone করেছিস? সাহিল টা এত ঢ্যামনা ওকে আমি একবার phone করেছি

কি অবস্থা মুখ দিয়ে এসব বেরিয়ে যাচ্ছে কেন আর বেরোবে না চাপ নেই তোর মনে হয় network issue করছে তোর কথা খালি কেটে যাচ্ছে হম হম বুঝতে পেরেছিস? কথা পুরো কেটে যাচ্ছে তোর, বুঝলাম বুঝলাম উম

জমাটোর টা কি হয়েছে জানিস কিও কি সব বলেছে নাকি কার সাথে?